এই ছবিটিতে আমরা কতগুলো পাথরের টুকরো দেখতে পাচ্ছি এবং একটি বেলচা দেখতে পাচ্ছি বেলচাটির রং হলুদ রঙের এবং--

এবং সামনেই একটা ব্যক্তি নীল জামা পড়ে মাথায় হলুদ ওড়না দিয়ে বসে আছে এবং তার সুদূরে কিছু কালো রঙের ভেড়া দেখা --